দোকানের ছাদে বি অনেক রকমের প্যাকেট ঝুলছে যেমন- বিস্কুট বা স্ন্যাক্সের প্যাকেট ।

এইখানে আমরা একটা বড় সিঁড়ি দেখতে পাচ্ছি।

দোকানের অন্যপাশে একটি বিলবোর্ড দেখা যা--

আয়নার সামনে বিভিন্ন সরঞ্জাম ও প্রসাধনী রাখা আছে।

দৃশ্যটি দেখে বেশ প্রাকৃতিক এবং শান্ত মনে হচ্ছে।

ছবিতে একটি ছোট রেল স্টেশন দেখা যাচ্ছে।

প্ল্যাটফর্মের পাশে হলুদ সবুজ রঙের একটি লম্বা বেড়া দেখা যাচ্ছে।

ছবিতে একটি রাস্তার পাশে একটি দোকান দেখা যাচ্ছে।

দূরে কিছু গাছপালা দেখা যাচ্ছে।